এটি সম্ভবত খ্রিস্টান দেড় একটি চার্চ এবং এই চার্চ -এ বিভিন্ন রকম খ্রিস্টান জন জাতির লোকেরা আসে ভগবান যীশুর উদ্দেশে প্রেয় করতে ।

এটা টুস রেস্টুরেন্ট - টি একদম রাস্তার ধারে সবুজ গাছপালার নিচেই অবস্থিত। এখানে অনেক রকম চাইনিস ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্ট -এ চারিদিকটা লাইটিং দিয়ে ঘেরা |

এবং ম্যাডাম -রা তা তদারনোকি করছে। বাচ্চারা বিভিন্ন রোকমম কালার পেন্সিল কাগজ নিয়ে--

এটি একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক । এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর ঠিক পাশেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর একটি এ.টি.এম রয়েছে।

এবং এর উপরেই আরও একটি দপ্তর আছে। এই পাঞ্জাব ন্যাশনাল -এর ব্যাঙ্ক -এর পাশেই এ.টি.এম. থাকায় সেখানে গ্রাহকরা সহজেই টাকা তুলতে পারে এবং এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক -এর গ্রাহকও বেশি ।

এ ছবিতে দেখা যাচ্ছে ডাক্তার এবং নার্সরা ছবি তুলেছে। কখনো অপেরেশন করার পর সাকসেস হওয়ার পর |

এ ছবিতে দেখা যাচ্ছে একদম ঝা চকচকে একটি নার্সিং হোম ।